দেখ চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি দোকান এখানে অনেকগুলি দোকানিই দেখা যাচ্ছে বেশ অনেকটা জায়গা জুড়ে আছে।

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছেজেলা শাসকের কার্যালয় যেখানে দরকারি কোনো কাজকরা হয়।

এখন চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি বিয়ে বাড়ি যেখানে বিয়ে বাড়ি ঢোকার পথটি দেখা যাচ্ছে ।